অর্থাৎ আমরা web series দেখতে পারি সিনেমা দেখতে পারি গান শুনতে পারি টিভি দেখা তো তার সাথে আছেই তো এরকম এখন আমাদের হাতে অনেক option কিন্তু আগেকার যারা ছিল অর্থাৎ আমাদের মা রা যারা ছিলেন তাদের কাছে কিন্তু বিনোদনের এ ক্ষেত্রটা সেটা খুবই অল্প ছিল যেমন ধরুন তাদেরকে যদি কোন সিনেমা দেখতে হতো তখন তো এত বেশি সিনেমা হল ছিল না বা এখন যেটা আমরা দেখি যে multiplex হয়ে গেছে অর্থাৎ একই একটা hall এর মধ্যে অনেকগুলো সিনেমা একসাথে চালানো যায় সেরকম হয়ে গেছে single screen সিনেমা হল এখন তো দেখাই যায় না বলতে গেলে তো এখন অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আগেকার দিনে একটা সিনেমা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 তো সেটার জন্য তারা সবাই আগে থেকে খেয়েদেয়ে একদম বসে থাকতেন তৈরি হয়ে যে কখন ওই সিনেমাটা দেখানো হবে এবং তারা দেখবেন কারণ তাদের কাছে সেটাই বিনোদন ছিল এবং একসাথে জমায়েত হয়ে সবাই মিলে বসে সেই যে সিনেমা দেখার একটা আনন্দ সেটা একটা অন্য পর্যায়ে এবার এখন কি হয়ে গেছে এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন না বললে ভুল হবে দেখে কিন্তু সংজ্ঞাটা সংখ্যাটা অনেকটা কমে গেছে এখন মানুষ খুব ব্যস্ত তো তাদের একই time এ তিন ঘন্টা ব্যয় করার সময় নেই তাদের কাছে তারা কি করছে mobile phone এ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 আবার বাসে উঠছে তখন কুড়ি মিনিট দেখছি এই করে করে তারা সিনেমাটা সারা দিনে অল্প অল্প সময় করে দেখে দেখে শেষ করছে এবার তারা যদি সিনেমা হলে যেতে চাই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

upload করা হচ্ছে তো তারা ভাবছে যে আর তো কিছুদিন পরেই OTT platform সিনেমাটা আমরা দেখতে পেয়ে যাব তাহল এখন আর আমাদের ওই সময় নষ্ট করে দেখতে যাব না একেবারে OTT platform বাড়িতে বসে শুয়ে শুয়ে আমরা সিনেমাটাকে উপভোগ করতে পারবো আলস্য মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে যে তাদের সবকিছু হাতের মুঠোতে পেয়ে যাচ্ছে তাই জন্য আরও বেশি করে এটা তৈরি হয়েছে কিন্তু এটা তো করলে চলবে না কারণ এটা যদি আমরা করতে থাকি তাহলে এক তো যারা কষ্ট করে সিনেমাগুলোকে বানাচ্ছে একটা সিনেমা বানাতে অনেক কষ্ট লাগে এই যে এত শিল্পীর পরিশ্রম তাছাড়াও পরিচালকদের পরিশ্রম যে গল্পটি লিখেছেন তার পরিশ্রম তাদের পরিশ্রম একটু দামই আমরা দিতে পারছি না আমরা যদি সিনেমা হলে গিয়ে সিনেমাটা না দেখি তাহলে সিনেমা হল গুলির যে মানিক আছে তাদেরও সমস্যা তৈরি হয়ে যাচ্ছে কারণ তাদের তো এটাই একমাত্র উপার্জন। কিন্তু সেই উপার্জনটা তাদের বন্ধ হয়ে যাচ্ছে কিছু কিছু সিনেমা হয় তো এখন একেবারেই বন্ধই হয়ে গেছে আর কিছু কিছু প্রায় বন্ধের মুখে কারণ কি হচ্ছে সবাই ওই যে বললাম সবাই ব্যস্ত হয়ে গেছে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 তো কারণ সেখানে single screen অর্থাৎ একটাই সিনেমা চালাতে পারবে একটা time তো সেই একটা সমস্যা তারা সেখানে আছে অন্যান্য যে নতুন সিনেমা হল তৈরি হচ্ছে সেখানে তাওবা কিছু লোকজন যাচ্ছে তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ভাবে উন্নত প্রযুক্তি দিয়ে যাতে মানুষকে আরো সেখানে আকর্ষণ করে নিয়ে আসা যায় সেরকম ভাবে আকর্ষণীয় করে তারা হল টিকেট তৈরি করছেন এবং hall এর যে sit গুলি আছে বসার জায়গা সেগুলিকে তারা খুব সুন্দর ভাবে করছেন তো সেই পিক দিয়ে তারা কিছুটা হলেও এগিয়ে রয়েছেন যেখানে single screen যারা আছে তারা একদমই দর্শক টানতে পারছেন না এটা একটা খুবই দুঃখের বিষয় কারণ তাদের একটা যে উপার্জন সেটা চলে যাচ্ছে এটা আমরা কখনোই হতে দিতে পারি না তাই আমাদের চেষ্টা করতে হবে অন্তত কোন সিনেমা যদি আমরা দেখতে চাই অন্তত একটা বা দুটো সিনেমা হলেও আমরা যাতে সেটা সিনেমা হলে গিয়ে দেখি আর অনেকে আছে যারা প্রথমে সিনেমাটা দেখতে যাচ্ছে তারা কি করছে তারা ঐটাকে ভিডিও করে নিয়ে এসে মোবাইলে ছেড়ে দিচ্ছে ফেসবুকে ছেড়ে দিচ্ছি বা নিজেদের google drive upload করে সেই drive এর link সবাইকে দিয়ে দিচ্ছে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 তো এটা চেষ্টা করতে হবে আমরা যাতে এটা না করি সেটা দেখে খেয়াল অবশ্যই রাখতে হবে এছাড়া আমরা যে OTT platform যে আমরা দেখছি সেটার জন্য তো আলাদাভাবে শিল্পীরা বিভিন্ন রকমের

তো সেগুলো আমরা যদি দেখি তাহলে ঠিক আছে কিন্তু সিনেমাটা যাতে আমরা সিনেমা হলে গিয়ে দেখি সেটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে এছাড়া আমাদের এখন ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারছি অর্থাৎ এখন অনেক বেশি vlog তৈরি হচ্ছে তো কেউ ঘুরতে গেলে সেই জায়গাটা vlog করে তো আমরা সেই জায়গাটা তাদের মারফত দিয়ে ঘুরে ফেলতে পারছি তো এটা অবশ্যই একটা বিনোদনের বিষয় জায়গার খাবার দাবার সম্পর্কে জানতে পারছি বিভিন্ন রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারছি যে এই রেস্টুরেন্টে এই খাবারটা হচ্ছে ভালো তো এটা আমরা অবশ্যই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 ব্যয় হয়ে যায় কখন যে সময় ব্যয় হয়ে যায় আমরা বুঝতেই পারি না তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম এখন মূলত মানুষদের হচ্ছে গিয়ে মূল বিনোদনের জায়গা হয়ে গিয়ে দাঁড়িয়েছে এছাড়াও ইউটিউব আছেই ইউটিউবে একটা ভালো জিনিস হচ্ছে যে আগেকার দিনে যেটা আমরা করতে পারতাম না হয়তো পুরনো কোন চলচ্চিত্র যেটা আমাদের হঠাৎ করে খুব দেখতে ইচ্ছা হচ্ছে সেটা কিন্তু আমরা তখন গিয়ে দেখতে পেতাম না কারণ যে সিনেমা হল গুলো সেখানে তো তখন অন্য কোন সিনেমা চালাচ্ছে এবার যেটা আর কি সদ্য release হয়েছে সেই রকম সিনেমা সেখানে চালানো হচ্ছে এবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি টিভিতে সেটা দেখতে চাই তাহলে টিভিতে কবে সেটা দেবে সেটার জন্য আমাদের অপেক্ষা করে বসে থাকতে হবে কিন্তু এখন এটা আমাদের একটা আহ খুবই ভালো বিষয় বা এটা আমাদের একটা আশীর্বাদ বলতে পারেন সেটা হচ্ছে যে এখন আমরা যখনই আমাদের মন চাইবে সেটা আমরা ইউটিউবে গিয়ে search করে সেই সিনেমাটা আমরা দেখতে পারি এটা আমাদের একটা অনেক বেশি ভালো লাগার জায়গা যে আমাদের কোন ছবি যদি খুব ভালো লেগে যায় সেটা আমরা বারবার বারবার করে দেখতে পারব এছাড়া অনেক OTT platform যাদের subscription নেওয়া থাকে সেখানেও অনেক ছবি upload করা থাকে তো সেখান থেকেও আমরা সেই চলচ্চিত্র গুলোকে দেখতে পারবো ইচ্ছা হলে

গায়িকা আছে বা গায়ক আছেন তারা তাদের যে অ্যালবাম গানের অ্যালবাম সেটা তারা ইউটিউব এ প্রকাশ করতে পারছে অর্থাৎ তাদের যে প্রকাশের জায়গাটা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 মানুষ কত কিনবে সবার বাড়িতে আবার সেই ডিভিডি প্লেয়ার থাকতো না তো সেটা কেনার উপর নির্ভর করত কিন্তু এখন কি হচ্ছে ইউটিউব তখন মানুষের ঘরে ঘরে রয়েছে তো ইউটিউব এর মাধ্যমে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 অনেক বেশি করে অনেক শিল্পীর কাছে একেবারে পৌঁছে দিতে পারছি এছাড়াও আরো যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম গানের যে অ্যাপ আছে সেগুলো আমরা subscribe করে রাখতে পারি সেখানে আমরা অনেক ধরনের গল্প শুনতে পারি যেগুলো আমি আগে বইতে পড়তাম সেগুলো আমরা এখন শুনে ফেলতে পারছি এবং তার সাথে বিভিন্ন রকমের effect দিয়ে আরো বেশি মজাদার করে তোলা হচ্ছে যেমন ধরুন আমাদের রেডিও মিরচিতে sunday suspense বলে একটা show হত সেটা খুবই জনপ্রিয় একটা show ছিল যেটা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকতাম এই বিষয়গুলো এখন আমাদের একটা বিনোদনের বিষয় এবার অবশ্যই যেটা খারাপ দিক বলতে গেলে এইসব বিনোদনের লিকের জন্য অনেক ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে কারণ তারা অনেক ছোট থেকেই হাতে মোবাইল পেয়ে যাচ্ছে এবং এই যে reel এই যে reel আকর্ষণীয় একটা জিনিস তো তারা একবার চালাতে থাকলে অনেকটা সময় তাদের পেরিয়ে যাচ্ছে এছাড়াও অনেক জিনিস যেটা বাচ্চাদের দেখা উচিত না সে সব জিনিসও তারা তাদের চোখের সামনে চলে আসছে অনেক বেশি কার ফেইসবুক এ তো ওইভাবে যে content গুলো সেগুলোকে restricted করা যায় না তো তাই জন্য এমন কিছু জিনিস যেটা তাদের চোখের সামনে আসা উচিত নয় তো সেই বিষয়গুলো তাদের চোখের সামনে চলে আসছে তো তাদের সেই বিষয়গুলো নিয়ে কৌতুহল তৈরি হচ্ছে তাদের বন্ধুদের মধ্যে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ইটা তো একটা খারাপ দিক অবশ্যয় আছে যেটা আমরা সবকিছুই বলে না যে খারাপ দিক ভালো দিক আছে তো সেই গুলো যদি আমরা একটু সেদিকে যদি আমরা একটু নজর দিতে পারি অর্থাৎ আমরা যদি বিনোদনের time টাকে বা সময়টাকে যদি একটু বেঁধে দিতে পারি যে এই সময় থেকে এই সময়ে অবধি তুমি মোবাইলটা দেখতে পারবে তাহলে আমার মনে হয় বাচ্চাদের জন্য অনেক বেশি সুবিধা জনক হবে তো আমরা আরো বেশি এই যে শিল্পীদের জিনিস যাতে আমরা আরো বেশি দেখতে পারি এবং সিনেমা হলে গিয়ে যাতে আমরা শিল্পীদের সেই তাদের যে কাজ সেটাকে যাতে আমরা সম্মান জানাতে পারি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 উপক্রান্ত রেখেই দিয়েছেন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

হ্যাঁ আমি তোমার কথা শুনতেছি তারপর বলো তোমার সঙ্গে অনেকদিন পর কথা কেমন আছো? হ্যাঁ, তোমার সাথে তো বেশ অনেকদিন ধরে যোগাযোগ নেই হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো? আমিও ভাল আছি দিনকাল ভালোই চলতেছে বেকার সময় শুধু mobile computer এসব নিয়ে আমার এখন দিন কাল যাচ্ছে বেকার সময় বলতে এখন পুরোপুরি free কোনো ব্যাস্ততা নাই এইতো পরীক্ষা দেওয়ার এখন দুই তিন মাস এখন পুরোটাই totally free কোন কাজকর্ম নেই আপাতত এইতো এখন শীতকালে ছুটি আর এখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে গত মাসে আমিও এখন একদম আলাদা সময় কাটাচ্ছি কিন্তু এইটা টুকটাক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 আমারও দিনকাল এভাবে যাই কখনো movie দেখি কখনো বই পড়ি

সে তো অবশ্যই সময় কাটানোর জন্য movie দেখা হয় হালকা পাতলা তো বলো শেষ কি movie দেখলা আমি তো শেষ মুভি দেখছিলাম হচ্ছে তোমার three idiots দেখছিলাম

হ্যাঁ সে কারণে অনেকবার দেখার movie দেখে এই movie দেখা হয় প্রায় আর কি এই movie টা যখন প্রথম হচ্ছে release তখন তুমি বলছিল এভাবে আমি সবার আগে দেখছি আর আমার এটা অনেক পছন্দের এখন যেটা দেখো সেটা আমি জানতাম না হ্যাঁ এই যে movie টা সেই কারণে আমি দেখা হয় এই মুভিটা আমারও খুব পছন্দ যখনই দেখিনি তখনই মনে হয় কিছু কিছু নতুন করে কিছু শিখতেছি এই মুভিটাতে সব ধরনের জিনিসই পাওয়া যায় মনে কর মানে comedy life lesson সবকিছু একটা movie তো এরকমই হওয়া উচিত যেটার মধ্যে সব ধরনের complaint তুমি শিখতে পারবা আবার হাসতেও পারবা আবার তোমার ব্যস্ত সময়টা ভালো কাটবে অলস সময়টা আর কি হুম সেটাই movie টা motivation রয়েছে আবার আমি ভাবতেছিলাম ভালো একটা series দেখি বা একটা series দেখলাম hoichoi কি কোন না না এই একটা উপন্যাসের উপর বেস করে ওটা হচ্ছে নাম শ্রীকান্ত hoichoi তো বাংলাদেশী জিনিসপত্র ভারতীয় বাংলায় বেশি শ্রীকান্ত হচ্ছে ভারতীয় বাংলার সম্ভবত শরৎচন্দ্রের একটা হচ্ছে উপন্যাসের উপর বেস করে লেখা তো ভালই লাগলো uncommon আর কি

শ্রীকান্ত বই পড়ছিলাম যে শরৎচন্দ্রের কিন্তু movie দেখা হয় নাই বইটা পরেছিলাম সত্যি বই পড়েছিল শ্রীকান্তের wow আমি কখনো বইটা পড়িনি বইটার সঙ্গে কি উপন্যাসের পুরোপুরি মিল আছে মানে যেই series টা করছে সেটা কি পুরোপুরি মিল আছে সেটাও ধরতে পারিনি মজাও লাগছে দেখে না এখানে যেহেতু তুমি movie দেখছো তুমি বই পড়ো নি আর আমি এখানে বই পড়ছি movie দেখি নাই সেই কারণে আমি বলতে পারতেছি না বই থেকে লেখা হয়েছে কিনা হ্যাঁ তো ওখানে description দেওয়া ছিল আর কি যে কিসের উপর নির্মাণ করে আছে নির্মাতারা করছে এখানে লেখা ছিল যে উপন্যাসটা কি inspire করে লিখছে আর কাহিনীটা change করেনি আর কি

হুম হতে পারে

বইয়ের মধ্যেও কি শেষে এরকম হয় যে তোমার নায়িকাটা মরে যাই হ্যাঁ এরকমটা হয় কিন্তু আমি অনেক দিন আগে পাঁচ সাত মাস আগে পড়ছিলাম এখনতো profile মনে নেই কিন্তু হ্যাঁ সে নিজের মধ্যে দেখলাম যে শেষে হচ্ছে নায়িকা মারা যায় শ্রীকান্ত তে সেটা নিশ্চয়ই শেষের দিকে সেটা idiots আমরা কান্নাকাটি এমন এক পরীক্ষার পরে

শান্তিতে আর কেমন ছিল ওদের life অনেক ঝামেলা ছিল উঠার কথা ছিল ইচ্ছে করে মানে দুঃখ্যের story যে comedy তাইপেইর কিছু বা পুরোটাই romantic দুঃখ্যের যে হ্যাঁ হ্যাঁ একটু story ছিল হম ছিল কিন্তু আমার ভাললাগে কেন ভারতীয় বাংলার series দেখতে ওদের যে বচনভঙ্গি এটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ মানে ওরা যেভাবে কথা বলে dialogue delivery করে ভারতীয় বাংলা series গুলাতে সেজন্য আমি দেখি আমার খুব মজা লাগে হুম সেটাই যেটা বাড়িতে কথা বলে প্রচুর একটা সুন্দর বাংলা কথা বলে সেটা আমার কাছে বেশ ভালো লাগে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

সেটাই সেটাই সেটা মাতলাব একটু মুশকিল ভালো থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো ভালো লাগে অনেক আজকাল কিন্তু হইচই হচ্ছে অনেক ভালো ভালো সিরিয়াস আসতেছে আমি তো এইতো একটাই দেখলাম কিন্তু আমার বন্ধুরা বলল ওরা নাকি আরো কয়েকটা দেখছি আরো কয়েকটা দেখছি তুমি কি কারাগার দেখছো কারাগার series কারাগারের তো টমসলের না হ্যাঁ কারা কারা আমাদের বাংলাদেশী কিন্তু এটা আমি শুনলাম খুব মানে বিখ্যাত আর কি বাংলাদেশী market এ খুব ভালো করছে আমি দেখি নাই তবে আমি এটার অনেক কথা শুনছি যেটা অনেক ছাড়া পাইছে জনগণের মধ্যে যে সবাই অনেক পছন্দ করছে

মহা নগর মোশারফ করিম কিন্তু সেটা মহানগর হ্যাঁ হ্যাঁ কারাগার হচ্ছে চঞ্চলের আমাদের বাংলাদেশের এটা বলতেই হবে যে চঞ্চল চৌধুরী অনেক bachelor একজন আর কি artist হ্যাঁ ওরা কিন্তু হিরো না ওরা কিন্তু নাচের গায়ে এরকম না ওরা হচ্ছে অভিনয় টা সুন্দরভাবে করে একদম বাক্যকর্তা শিব চোধরীর অভিনয় তাই সুন্দর হ্যাঁ এই জন্য আসলে এদেরকে artist বা শিল্পী বলা হয় তাই না কারণ ওদের কাজের মধ্যে অনেকটা সৌভিক ভাব আছে কালকের practice এর মধ্যে পরে দু এক দিনের মধ্যে করে নাই বা practice করতে করতে এখন এই জায়গায় আসছি হ্যাঁ তারা তো অনেক বছর ধরে কাজ করতেছে যেমন মোশারফ করিম উনাকে ওনার নাটক আমি ছোটবেলা থেকেই মোটামুটি দেখছি মানে আমার uncle খুব পছন্দ করে personally তো তার নাটক যখন ই দেখতে বসতো, সব সময় আমাকে নিয়ে বসতো দেখো তো তখন থেকেই উনার নাটক দেখা শুরু আর তারপরে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 এমন কিন্তু নোই যে ওরা আগে young ছিল এখনো ওরা young আগেও দেখতে কেমন একটা লাগতো এখনো তেমন মধ্যবয়স্ক একজন মানুষ ওদের অভিনয়ে চেহেরা ওটা তো বললে না

চঞ্চল চৌধুরীর আমাকে বিয়ে টা বেশ ভালো লাগে যে তুমার মন মন পুরা দেখলা তো আমার ওর একটা movie দেখসিলাম hall এ বসে আর কি আয়না বাঁধি আমার কাছে খুব মজা লাগছে এরকম সিনেমা দেখিনি আয়না বাঁধি আমিও দেখেছি মারাত্তক Interesting না specali সাক্ষীটো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাই এটাই যে আমাদের আসলে কি হয় মানে আমাদের দেশে কি ধরণের কাজ কর্ম হয় আবার চোখের আড়ালে কারণ এ রকম আমার জানি না এক জনের শাস্তি আরেখ জনের নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে আমিও তোমার এই contraction পরিচিত ছিলাম না তারপরে সিনেমা দেখার পরে contraction পরিচিত হইছি হ্যাঁ এর আগে এই যে এটা এত সুন্দর করে ভাবতেই পারতাম না অনেকের সাথে বড়দের সাথে কথা বললে হয়তো টুকটাক বিষয় টা বুঝতাম যে কিভাবে জিনিসটা হয় হ্যাঁ রাজনীতি আর কি রাজনীতির মার্কেট কিন্তু মুভিটা যখন দেখছি চঞ্চল চৌধুরীর তখন কিন্তু জিনিস genuinely বুঝতে পারছি মুভিটার মাধ্যমে যে কি হয় মুভিটা অনেক uncommon ছিল

হ্যাঁ এরকম কাহিনী দেখা হয় এরকম movie আসলে অপরহ বানানো হয়নি এজন্য আসলে ওদের movie গুলো পছন্দের হয় আমাদের ওদের মানে movie এর যে গল্পগুলো থাকে ওগুলো ওদের movie choice খুব ভালো হয় আর কি

না আমার আমার কাছে মানে বাঙালি সিনেমা কেও দেখবে না এত দেখার পর মানুষ আবার বাংলাদেশী সিনেমা দেখা শুরু করছে

মানে Hale যাওয়া হতো না আরকি সিনেমা দেখার জন্য হ্যাঁ আমার এখনো Hale সিনেমা দেখা হয় নি আমি internet থেকে না তো computer থেকে হ্যাঁ বাসায় দেখতে এক মজা আবার হলে গিয়ে দেখতেও মজা বন্ধুদের সাথে সিনেমা সেটা ব্যক্তিত্বের ব্যাপার মানে কেও মানে ভিড় করে দেখতে পছন্দ করে কেও একা একি দেখতে পছন্দ করে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 মানে কত টাকা দিয়ে পরিচয় প্যাকেজ আসলে তো আমি নিজে কিনিনি কিন্তু অনেক কম টাকাই তবে আমার একটা বন্ধু এই প্যাকেজটা কিনছে মানে ও হচ্ছে একটা ইয়ে করে এটার জন্য আমি ওর থেকে Share নিচ্ছি তো এজন্য আমি জানি না ওর একাউন্টে নিয়েছি কারণ আমার তো প্রতিদিন দেখা হয় নাই মাঝে মাঝে যখন দেখি আমিও একবারে বসে একটা সিরিজ দেখে ফেলি একটু একটু করে প্রতিদিন দেখলে মজাটা হয় না একটা সিরিজে কেমন কেমন গল্প থাকে

তো তুমি যখন আসলে অলস সময় কাটাবা তখন তো কোন কাজ থাকে না কিছু না দু তিন ঘন্টা বসে একা গভীর না দেখে একটা সিরিজ দেখাই যায় এটাই একটা মজা ছোট্ট ছোট্ট সিরিজ গুলার আসলে আমার মনে হয় একবার দেখা উচিত কারাগার আচ্ছা দেখা যাবে সিরিজ দেখলে বোরিং লাগে সিনেমা দেখতে গেলে বোরিং লাগে সেই কারণ সিনেমা দেখতে বোরিং লাগে অটো তা লাগে না হ্যাঁ

সব সময় এত বোরিং লাগে না আচ্ছা তোমার কি কারাগার ছাড়া আরকি

উহ কারাগার দেখলে কারাগার শেষ দেখার পর আমাকে

আমার দেখা উচিত তাহলে আমিও দেখবো আচ্ছা বেশ তাহলে আমি দেখে তোমাকে বলবো আমার কেমন লাগছে ভালো নাকি ভালো না হ্যালো, আমি আমি কি সঞ্জীবনী হসপিটালে অ্যাঁ কারোর সাথে কথা বলছি? হ্যাঁ আমি সঞ্জীবনী হসপিটাল থেকে কথা বলছি আপনার কিভাবে সাহায্য করতে পারি আমি? হ্যাঁ, আমি আসলে আমি অ্যাঁ মানে আমরা কয়জন আর কি অ্যাঁ এর কাজ করি আমি আছি আমার আমার আছে আরো অনেকে আছি আমরা এর কাজ করি এই শান্তি নিবাস বনে যেই এ আছে কিন্তু অ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে কিছু দিন আগে দুটো পরিবারের এখানে যারা থাকে তাদের অ্যাঁ মানে কোভিড হয়েছে তো এবারে মানে আমরা থেকে তো সেভাবে কোন নেইনি আমরা যতটা পা পারছি মানে দূরে দূরে থাকা হাত ধোয়া ঢোকার আগে এখানে অ্যাঁ আমাদের এ ঢোকার আগে করা তারপরে করা এইগুলো করছি সেটার স্বত্বেও যখন দুটো পরিবারের হয়েছে

ঠিকঠাক ভাবে করতে পারি যদি এর থেকে আরো বেশি অ্যাঁ মানে পরিবারের আরো বেশি লোকজনের না হয়ে যায় কারন এখানে আমাদের অনেক বাচ্চারাও আছে তার পরে বৃদ্ধ মানুষরা ও আছে যারা এই অ্যাঁ এ থাকে আর আমরা তো মানে ঠিক এর মধ্যে থাকি না আমদের ও মা-বাবা আছে মানে বয়স্ক লোকজনরা আছে বাড়িতে তো আমরা সবকিছু নিয়ে চিন্তিত আর মানে একবার তো অ্যাঁ যদি একটা এ শুরু হয় তাহলে তো মনে পুরো অ্যাঁ বেড়েই চলে চলে তাই জন্য আমি জানতে চাইছিলাম যে আমরা এখন কি অ্যাঁ করতে পারি যাতে আর কি আর মানে এরকম বাড়াবাড়ি না হয় আর আর কিরকম করতে পারি হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম আপনাদের চিন্তা করতে হবে না আপনি অ্যাঁ চিন্তা করবেন না এটা কিছু অ্যাঁ ভয় ভয় কিন্তু হ্যাঁ আমাদের কে একটু নিয়ে চলতে হবে অ্যাঁ আমি যেটা জিজ্ঞেস করছিলাম আপনি যেটা করলেন যে দুটো এর হয়েছে তো আপনি কি বলতে পারবেন অ্যাঁ তে কতো আছে?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

আচ্ছা ঠিক আছে তো ওদের নিশ্চয় হ্যাঁ হ্যাঁ, ওদের যা যা অ্যাঁ প্রয়োজন আছে মানে খাবের থেকে শুরু করে ঔষধ পত্র আমরা চেষ্টা করি গিয়ে দিয়ে আসার আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা জিনিস করবো এটা হচ্ছে আপনাদের যদি অ্যাঁ আপনাদের যদি লাগে যদি অ্যাঁ করানো উচিৎ তাহলে আপনা আপনি একটা কাজ করতে পারেন যে আপনার যে আছে অ্যাঁ যেটা বললেন ওখানে আপনি একটা করাতে পারেন যেটা হয় বা হয় যেটাই আপনার অ্যাঁ আপনার পছন্দ ওটাই আপনি করাতে পারেন তো ওটা করানোর পরে কি হবে কি পুরো একটা আমাদের অ্যাঁ যানা যাবে যে কি হয়েছে কি না হয়েছে আমরা কি এখনো বলতে পারবো না যে কি ওদের যেটা যে যা দুটো তাদের থেকে কতোটুকু হয়েছে বা কাকে বা কার সাথে করেছে কার সাথে করেছে তো ওটার

আচ্ছা একটা প্রশ্ন ছিলো যেই অ্যাঁ যেই এর কথা বলছেন না তো এই মানে এর মানে একটা অ্যাঁ অ্যাঁ মানে কি বলবো একটা তো আছে একটা মানে একটা তো অ্যাঁ মানে টাকা লাগবে ওটা কিরকম আরকি দাম পড়বে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐটা আমি বলে দিচ্ছি যেহেতু আমাদের করছে এখানে তো যেটা যেটা আছে যেটা টা এর ওটার দাম আপনার পড়ে যাবে পাঁচশ টাকা করে একজনের আর যেটা হচ্ছে ওটা একটু ওটা আপনার দুই ঘন্টার মধ্যে আপনাকে টা বলে দেবে কিন্তু ওটার অ্যাঁ